এই চবিটির মদ্যে একটি ঢালাইয়ের কাছের দিশ্য দেখা যাচ্চে।

এখানে রোড বানানো অবস্থায় দেখতে পাওয়া যাচ্ছে।

সোটো বড় অনেক দরনের গাস গাসালি দেখতে পাওয়া যাইতেসে।

এই ছবিটির মইধ্যে কয়েকটি ফুলও দেখতে পাওয়া যায়সে পাওয়া যাইতেসে।

আর এই দোকানটি হচ্ছে হার্ডওয়ারের দোকান এখানে অনেক ধরনের প্লাস পাইফ --

দুটো পাইপ ফেবিকুইক আরও বিভিন্ন ধরনের জিনিসপত্র দেখতে পাওয়া যায়।

আর এখানে অনেকগুলা জিনিস দেখতে পাওয়া যাইতেসে।

এই ছবিটির মদ্যে একটি দুকানঘর দেখতে পাওয়া যাচ্চে আর এই দুকানটি হচ্চে সারদা জুয়েলারী ।

দুকানটির মদ্যে কয়েকটি মালা দিয়ে সাজানো রয়েচে দুকানের বিতরে--

একটি ঘোড়ার ওপর একজন মানুষ বসে একটি মূর্তিও দেখতে পাওয়া যাইতেসে আর এখানে কয়েকটি ফটো একটি লাইট ও জ্বলিতেসে।

আর এখানে একটি পোস্টার লাগানো রয়েসে বিএসএফ বাট ব্যাটারিস জ্যোতি মোটরস আর এখানে অনেকগুলা দুকানের মধ্যে জিনিস দেখতে পাওয়া যাইতেসে।

এই ঘরের মধ্যে একটা স্কুল ঘরের দৃশ্য দেখা যাচ্ছে।

আরও একটি কালোও দেখতে পাওয়া যাইতেসে এখানে একটি টেবিল রয়েসে টেবিলটির ওপর গ্লাসও রাখা রয়েছে কিছুরা আর এখানে বাল্বও কয়েকটি জ্বলিতেসে ফ্যানও দেখতে পাওয়া যাচ্ছে।

এই ছবিটির মধ্যে একটি বিদ্যালয়ের ভেতরের ছবি দেখতে পাওয়া যাচ্ছি।

আর এই বিদ্যালয়ের মধ্যে অনেকগুলা ডেকস এবং ব্রেঞ্চ দেখতে পাওয়া যায়।

আর পিছনে দুইজন একজন শিক্ষক শিক্ষিকারে দেখে দেখতে পাওয়া যাচ্ছে।

আর এখানে অনেকগুলা জিনিস দেখতে পাওয়া যাচ্ছে একটি দামান বসানোর জন্য।

আর এখানে একজন মানুষ দাঁড়ানো অবস্থায় আছে।

বিভিন্ন ধরনের জিনিস দেখতে পাওয়া যাচ্ছে ঘরের ওপরে একটি সুন্দর লাইট জ্বলিতেসে আর এখানে নীচে একটি কার্পেট লাগানো রয়েছে।

এই চোবিটিতে একটি রেস্টুরেন্টের ছবি দেখতে পাওয়া যাচ্ছে।

ফোর হুইলার গুলা যাইতাসে আর এখানে আরো দু একটি ফোর হুইলার গাড়ি দেখতে পাওয়া যাচ্চে ।

এই ঘরের উপরে কোনো ধরনের কোনো টিন নেই শুধুমাত্র রয়েছে কয়েকটি ইটের টুকরা দিয়ে লাগানো।